এটি একটি লজ উম সেখানে লজ টিকে ভাড়া দেওয়া হয় এবং বিভিন্ন কাজকর্ম করা হয় এই লজ এর মাধ্যমে বিবাহ অনুষ্ঠান--

মাধ্যমে তারা বিভিন্ন কাজকর্ম করে থাকে এবং এই সমাগম মানুষের উপকৃত করে এবং বিভিন্ন রকম দ্রব্যমূল্য বিক্রি করা হয়ে থাকে।

এটি এটি একটি মোবা অ্যা এটি একটি দোকান যেখানে অ্যা-অ্যা দোকান থেকে চেয়ার -টি কিনেছে ।

বালুঘাট পৌরসভা বাল ওয়েলকাম সুস্বাগতম এবং এর মাধ্যমে আমরা প্রবেশ করি এটি রঘুনাথপুরে অবস্থিত এই রঘুনাথপুর--

খোঁয়াড়ে কয়টি রামছাগল দাঁড়িয়ে আছে এবং সেখানে তার খাদ্য দেওয়া হয়েছে এবং সেগুলি রামছাগলে ঘাস খা--